ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এর সাথে শুরু করা এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপিত করা এবং রান করার সম্পর্কে
এই টিউটোরিয়ালের জন্য আমি উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের ব্যবহার করছি
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
আপনার ইন্টারনেট ব্রাউজার খুলুন
আমি ফায়ারফক্স 309 ব্যবহার করছি
অ্যাড্রেস বারে লিখুন wwwblenderorg এবং Enter কী টিপুন
এটি আপনাকে ব্লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে
ব্লেন্ডার হল বিনামূল্য এবং ওপেন সোর্স
ব্লেন্ডার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে ইনস্টলার বা সোর্স কোড উপলব্ধ রয়েছে
এখানে পৃষ্ঠার হেডারের নীচে ডানদিকে ডাউনলোড ব্লেন্ডার লিংক রয়েছে
ডাউনলোড পৃষ্ঠায় যাওয়ার জন্য আমরা এই লিঙ্কে টিপব
যেমনকি আপনি দেখতে পারেন এটি ব্লেন্ডারের নবীনতম ভার্সন
এখানে দুটি বিকল্প রয়েছে 32 বিট বা 64 বিট ইনস্টলার
আপনি মেশিনের প্রযোজ্য অনুযায়ী যে কোনো একটি ডাউনলোড করতে পারেন
32 বিট এবং 64 বিট সিস্টেম সম্পর্কে বুঝতে ব্লেন্ডার হরদ্বারে রিকোয়ারমেন্টস এর আমাদের টিউটোরিয়াল দেখুন
ওয়েবসাইট ব্লেন্ডার প্রোগ্রাম ফাইলের জিপড আর্কাইভ ও প্রদান করে
ব্লেন্ডার রান করতে আবশ্যক সকল ফাইল এই আর্কাইভ এ রয়েছে
আপনাকে আপনার ফোল্ডারে ফাইল আনজিপ এবং এক্সট্রাক্ট করতে হবে এবং ব্লেন্ডারকে এক্সিকিউটেবল রান করুন
আমি ব্যাখ্যা করি
ইনস্টলার এবং আর্কাইভ এর মধ্যে মূল পার্থক্য হল ইনস্টলার ব্লেন্ডার এপ্লিকেশন ফাইলকে C ড্রাইভ প্রোগ্রাম ফাইলস এ রাখে এবং স্টার্ট মেনুতে একটি আইকন সেট করে
ডিফল্টরূপে ডেস্কটপে একটি আইকন এবং ব্লেন্ডারের সাথে blend ফাইল খোলে
যখনকি জিপ আর্কাইভ এ সকল এপ্লিকেশন ফাইলস এবং এক্সিকিউটেবল ব্লেন্ডার ফাইল একটি সিঙ্গল ফোল্ডারে রয়েছে
যা কম্পিউটারের যেকোনো ড্রাইভে কপি করা যেতে পারে
এখন আমি যদি মেশিনের জন্য আর্কাইভ ব্যবহার করতে চাই আমার 32 বিট আর্কাইভ এর প্রয়োজন
32 বিট আর্কাইভ এর জন্য ডাউনলোড লিঙ্কে বাম ক্লিক করুন এবং ডাউনলোড শুরু করুন
যেমনকি আমি আগে বলেছি আমার ইন্টারনেট ব্রাউজার হল ফায়ারফক্স 309
এখানে প্রদর্শিত ডাউনলোডের ধাপ অন্যান্য সকল ইন্টারনেট ব্রাউজারের অনুরূপ
আপনি ডাউনলোড হওয়া দেখতে পারেন
সবুজ উল্লম্ব স্ট্রিপস এর সাথে এই অনুভূমিক ডাউনলোড বার প্রদর্শন করে যে কতটা ডাউনলোড হয়ে গেছে
ডাউনলোডের গতি আপনার ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করে
এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
আর্কাইভ এক্সিকিউট করতে প্রথমে ডাউনলোড এ ডান ক্লিক করুন
ওপেন কনটেইনিং ফোল্ডের এ বাম ক্লিক করুন
জিপ এ বাম ডাবল ক্লিক করুন
এটি উইনজিপ এর মত একটি আর্কাইভার খুলবে যা যেকোনো উইন্ডোজ মেশিনে ডিফল্টরূপে সংস্থাপিত হয়
এক্সট্রাক্ট এ বাম ক্লিক করুন সূচী থেকে আপনার ফোল্ডার নির্বাচন করুন
আমি মাই ডকুমেন্টস এ এক্সট্রাক্ট করছি
এক্সট্রাক্ট এ বাম ক্লিক করুন
সবুজ স্ট্রিপের সাথে এই প্রগতি বার প্রদর্শন করে যে কতটা এক্সট্র্যাকশন হয়েছে
এখন স্ক্রিনে এক্সট্রাক্টেড ফোল্ডের দেখতে পারেন
ফোল্ডার খুলতে বাম ডাবল ক্লিক করুন
ব্লেন্ডার এক্সিকিউটেবল এ বাম ডাবল ক্লিক করুন
উইন্ডো সতর্কতা প্রদান করে থে পাবলিশের কোল্ড নট বে ভেরিফাইড
এতে চিন্তার কিছু নেই
রান বোতামে টিপুন
আপনি ঠিক যাচ্ছেন
এখন আপনি যদি ইনস্টলার ব্যবহার করতে চান তাহলে ব্লেন্ডার ওয়েবসাইটে ফিরে যান
পৃষ্ঠায় সবচেয়ে উপরে ডাউনলোড এ টিপুন
এটি আমাদের আবার ডাউনলোড পৃষ্ঠায় নিয়ে যায়
এখানে 32 বিট ইনস্টলার এর প্রয়োজন
তাই আমি 32 বিট ইনস্টলার এর জন্য ডাউনলোড লিঙ্কে টিপি এবং ডাউনলোড শুরু হয়
প্রদর্শনের সরলতার জন্য আমি ইতিমধ্যে আমার মেশিনে ব্লেন্ডার ওয়েবসাইট থেকে ইনস্টলার ডাউনলোড করেছি
এখন আমি আপনাকে সংস্থাপনের ধাপগুলি বলবো
ইনস্টলার এ বাম ডাবল ক্লিক করুন
উইন্ডো সতর্কতা প্রদান করে থে পাবলিশের কোল্ড নট বে ভেরিফাইড
এতে চিন্তার কিছু নেই
রান বোতামে টিপুন
ব্লেন্ডার সেটআপ উইজার্ড এইরকম দেখায়
সংস্থাপন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে নেক্সট এ টিপুন
অধিকতর সফটওয়্যারে ইনস্টলার লাইসেন্স এগ্রিমেন্ট প্রদর্শন করে
বাকি এগ্রিমেন্ট দেখতে পেজ ডাউন করুন
আমি আপনাকে এটি পড়ার পরামর্শ দেবো
ব্লেন্ডার বিনামূল্য এবং ওপেন সোর্স
আপনাকে ব্লেন্ডার সংস্থাপন করতে এই লাইসেন্স এগ্রিমেন্ট স্বীকার করতে হবে
এগিয়ে যেতে I আগ্রী বোতামে টিপুন
এই পরবর্তী ধাপ সংস্থাপনের জন্য উপাদান নির্বাচন করার অনুমতি দেয়
ডিফল্টরূপে নির্বাচিত সকল উপাদান সংস্থাপিত করার পরামর্শ দেবো
সংস্থাপন চালিয়ে যেতে নেক্সট বোতামে টিপুন
সুতরাং এখানে ব্লেন্ডারের জন্য সংস্থাপনের স্থান নির্বাচন করার বিকল্প রয়েছে
ডিফল্টরূপে প্রোগ্রাম ফাইল্স ফোল্ডার নির্বাচিত রয়েছে যা ব্লেন্ডার সংস্থাপিত করার একটি ভালো জায়গা
তাই এগিয়ে যান এবং ইনস্টল বোতামে টিপুন
সবুজ স্ট্রিপের সাথে এই প্রগতি বার দেখায় যে সংস্থাপন কতটা হয়েছে
সাধারণত এটি সম্পূর্ণ হতে এক মিনিটের ও কম সময় লাগে

এটি ব্লেন্ডার সেটআপ সমাপ্ত করে
ব্লেন্ডার সংস্থাপিত হয়ে গেছে
রান ব্লেন্ডার চেকবাক্স নির্বাচিত থাকতে দিন
ফিনিশ বোতামে টিপুন
ব্লেন্ডার নিজেই রান হবে
ব্লেন্ডার বাইনারি অরিজিনাল এক্সট্রেকটেড ডিরেক্টরিতে রয়েছে
ব্লেন্ডার অতিরিক্ত নির্ভরতা ছাড়া সোজা বাক্সের বাইরে রান হবে
কোনোও সিস্টেম লাইব্রেরি বা সিস্টেম প্রেফারেন্স রুপান্তরিত হয় না
সুতরাং এই টিউটোরিয়ালে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপিত করা শিখেছি
এখন ব্লেন্ডার ওয়েবসাইট থেকে ব্লেন্ডার ডাউনলোড করে তা সংস্থাপিত করুন এবং আপনার মেশিনে ব্লেন্ডার রান করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য spoken tutorialorgnmeict ইন্ট্রো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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ
বিদায় নিচ্ছি